একটি ব্যেগ নীচে পড়ে আছে ডাস্টবিন রয়েছে।

পিছনে বালটি তিনটা দেখা যায় একটা বস্তা .

আর পিছনে একটা ঘর দেখতে পাচ্ছি।

দেখে মনে হচ্ছে এটি একটি কম্পিউটার -এর কোনো সামান সব।

পিছনে কয়েকটি ডাব্বা দেখতে পাচ্ছি ফেবিকলের .

কিছু ফুলের তোরা রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে .

বনের মধ্যে হরিণগুলো কি যেন খাচ্ছে .

আমি এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি।

একজন দাঁড়িয়ে আছে একজন বাইক নিয়ে আসতেছে.

আমি এখানে তিনটি ছেলে দেখতে পাচ্ছি।

এখানে তিনটে আমি বসার চেয়ার দেখতে পাচ্ছি।

একটা গেট রয়েছে গেটটা রেড কালার করা আছে।

ফটোটা দেখে বোঝা যাচ্ছে যে ভাই-ই ফটোটা সেলফি নিয়েছে ছেলে দাঁড়িয়ে আছে ।

কঙ্কালের মুখে অক্সিজেন লাগানোর মতো লাগা আছে .

পিছনে একটা বাংলো দেখতে পাচ্ছি.

এখানে একটি ভাই চুল কাটতেসে।

গ্লাসে দেখা যাচ্ছে একজন ফোটো তুলতেসে।

এখানে আমি খুব সুন্দর একটি ছোট্ট ঘর দেখতে পাচ্ছি।

এখানে আমি একটি ঘর দেখতে পাচ্ছি.

পিছনে আরেকটি ঘর রয়েছে সুপারির গাছ অনেক দেখা যায়।

একটি পানির বোটোল চা আরো কি কি খাচ্ছে.

পিছনে দুটো অটো দেখতে পাচ্ছি .

এই ছবিটাতে আমি অনেকগুলা মানুষ দেখতে পাচ্ছি একটা গেট দেখতে পাচ্ছি.

রুমে অনেকগুলো সামান দেখতে পাচ্ছি শার্ট এর অনেক কিছু.

হেডফোন চার্জার অনেক কিছু বাল্পও দেখা যাচ্ছে.

একটা লাল টেবিল রয়েছে।

মানুষগুলো সব পূজার করছে .

সামনে একটি খেজুরের গাছের মতো দেখা যাচ্ছে.